এবং আশেপাশে দেখা যাচ্ছে বেশ কিছু গাছপালা।

ও চিত্রিটিতে দেখা যাচ্ছে এটি একটি প্লেন বলতে পারো এয়ারপোর্ট ও সামনে অনেক লোকজন দাঁড়ানো।